এর দ্বারা এমনি ঘোরাফেরা করতুম ।

কুড়কুড়ি সামনে টাঙানো আছে দেখতে খুব ভালো লাগছে দোকানটি সারিবদ্ধ ভাবে সব জিনিস সাজানো রাখানো সাজিয়ে রাখানো আছে।

পাশের গাছটিতে নানারকম লাইট দিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে | এবং চারপাশটা দেখতে ভালো লাগছে |

এটিই একটি পার্ক হয়তো। এইখানে অনেকগুলো হরিণ ঘোরাফেরা করছে এবং লোকজন দেখা যাচ্ছে না এইখানে সামনে গাছপালা ঝোপঝাড় এইগুলোনে এইগুলো তে হরিণ দাঁড়িয়ে রয়েছে।

বাড়িটি যে টাইল্স বসানো দেখতে খুব ভালো লাগছে ।

পাহাড়ের সামনে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে ।